এখানে একটি ঘর দেখা যাচ্ছে।

এখানে একটি গর দেখা যাচ্ছে।

বক্স টির বাহিরে শান্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট লেখা আচে দেখা যাচ্চে।

পাশে রেস্টুরেন্টের কাউন্টার দেখা যাচ্ছে।

এখানে অনেক পরিষ্কার জল পড়ছে ঝর্ণা থেকে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে দোকানটির ভিতরে অনেক ধরণের কসমেটিক্স দেখা যাচ্ছে।

দুটি চেয়ারে দুটি মানুষ বসে শেভ করছে।

এখানে একটি দুকান দেখা যাচ্ছে।

এখানে আসেপাশে অনেক গাস দেখা যাচ্ছে।